আর সরকারি silk research centre গুলোও তো ঘুরতে হবে মানে ওগুলোও অসাধারণ। হম আর শোন্ তুই যদি মুর্শিদাবাদ যাস বেড়াতে? তাহলে শোন্ হাজারদুয়ারি যেন ঘুরতে যাস। শুনেছি নাকি হাজারদুয়ারি খুবই সুন্দর জায়গা। হ্যাঁ ওখানে যাওয়ারই তো ইচ্ছা আছে, তাই তো তোমাকে জিজ্ঞেস করছি যে কোন দিকে যেতে হবে? বা কোন দিকটা easy হবে গেলে? একটু তুমি guide করে দিলেও ব্যাপারগুলো একটু জানা থাকবে তো আরও সুবিধা হবে ঘুরতে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন করবো না? হাজারদুয়ারির সামনে শোন্ এক হাজারদুয়ারির সামনে তোর ইমামবাড়া আছে মানে, কি সুন্দর মানে জায়গাটা না? তুই না গেলে বিশ্বাস করবি না। এক এক করে দেখে নিস্ মানে তিনশো ফুট চওড়া ঠিকাছে? ইমামবাড়া তারপরে মদিনা মসজিদ তারপরে তোর আহ নবাব উহাসিব আ~ আলী তারপর মির্জার new palace তারপরে তোর উম কি বলছো ওটা হাজারদুয়ারি দেখে চলে যান মানে চক~ চক মসজিদ যেটা পাশেই আছে হাজারদুয়ারির পাশে তো চক মসজিদটা। তারপরে একে একে দেখে নিন চাটনি বাজার হ্যাঁ?

এত জায়গা আছে আর এত সুন্দর সুন্দর জায়গা আর এত ঐতিহাসিক বা ইতিহাস ওর মধ্যে লুকিয়ে আছে না? তুই যখন প্রত্যেকটা ইতিহাস ভালো করে জানবি শুনবি তখন তোরও খুব ভালো লাগবে। আবার অনেককিছু শিখতেও পারবি। হ্যাঁ খুব interest লাগছে শুনেই তো এত interesting লাগছে তাহলে গেলে তো আরো interesting লাগবে। হ্যাঁ সেতো অবশ্যই, তুই যখন যাবি দেখবি ওখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে। তারপরে

না না এগুলো পড়েছি এবার ভুলে গেছি অনেক আগে পড়েছি তুমি বলো আমার ভালো হচ্ছে একবার ঝালাইও হয়ে যাচ্ছে। হ্যাঁ এবং বাংলা এবং তোর বিহার উড়িষ্যার দেওয়াল ছিল। আচ্ছা মুর্শিদাবাদে আহ তোর জেলার দর্শনীয় মানে কিছু কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো তোর হাজারদুয়ারি মধ্যে পড়ছে।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

কোনোরকম ভাবে যদি কখনো আক্রমণ করতে আসতো? তখন ওই দরজা চিনতে টা বেশ অসুবিধা হতো। মানে চারিদিকে যে দরজা আছে মানে হাজারটা দুয়ার ওই হাজার টা দুয়ারের মধ্যে কোনটা যে আসল দরজা? আর কোনটা যে নকল দরজা? সেটা জানাটাই হচ্ছে মানে সেটা বুঝে নেওয়াটাই হচ্ছে সবথেকে কঠিন।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

ভেতরে কিছু কিছু মানুষ জানতো যে, কোনটা আসল দরজা? কোনটা নকল দরজা? কারণ সবাইকে বলা হয় নি তার কারণ হচ্ছে যারা শত্রুপক্ষ সিরাজুদ্দোল্লার তো প্রচুর শত্রু ছিলেন ধর। তো তার জন্যই ঐরকম ভাবে হাজারদুয়ারিটা বানানো হয়েছে। আর এই হাজারদুয়ারীর নামকরণটা কিন্তু এইভাবেই হয়েছে যে হাজারটা দুয়ারের জন্যে হাজারদুয়ারি নাম।

হ্যাঁ ঠিকই বলেছিস তুই যখন যাবি তখন দেখবি তোর খুব ভালো লাগবে। হ্যাঁ বলো? আর এখন তো ধর যাওয়া আসার তো কোনো অসুবিধা নেই এখনতো খুব কম খরচেই তোর মুর্শিদাবাদ তো যাওয়াই যায়। তুই ট্রেনে যা বা তুই বাসে যা, কোনো অসুবিধা তোর হবে না। সমস্ত রকম ভাবে তুই যেতে পারবি।

তুই যদি ট্রেনে যাস তাতেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ আবার তুই যদি বলিস যে বাস বাসে যাবি তাতেও কোনো অসুবিধা নেই। তুই ধর এখন থেকে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 ট্রেকারে করে বলবি যে লালবাগের তুই হাজারদুয়ারি যাবি। তোকে একদম হাজারদুয়ারির সামনেই নামিয়ে দেবে। তো ওখান থেকে তুই হাজারদুয়ারিটা দেখে নিলি। দেখে নিয়ে ধর ওখানে ঘোড়ার গাড়ি তো থাকেই তুই যদি ভাবিস যে আমি ঘোড়ার গাড়িতে চেপে গোটা মুর্শিদাবাদ ঘুরবো সেটাও করতে পারবি। আবার তুই যদি বলিস যে না আমি ঘোড়ার গাড়িতেই চাপবো তাহলে তুই টোটোর ব্যাবস্থাও আছে তুই টোটো টা কে ভাড়া করে

আর তোমার আমি শুনেছি নাকি? ওই হাজারদুয়ারিতে উম একটা আয়না আছে ওই আয়নাটাতে নাকি রকম লাগে দেখতে নিজেকে?

মানে হাজারদুয়ারিতে একটা এমন মানে আয়না আছে সে আয়নাটা তুই নিজেকে দেখতে পাবি না। কিন্তু যদি কোনো শত্রুপক্ষ বা বাইরে থেকে যদি কোনো মানুষ মানে ঢুকে, ঠিকাছে? বা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 মানে যদি কেউ ঢোকে

হ্যাঁ তাহলে তুই সেইভাবেই তাকে দেখতে পাবি। এবার তুই জানিস তো? তোর আঠেরোশো সাঁইত্রিশ সালে নবাব জমির হুমায়ুন খাঁয়ের জন্য আশি ফুট উঁচু তিনতলা গম্বুজ ওয়ালা এই প্রাসাদটি নির্মিত করা হয়েছিল। আচ্ছা প্রায় ন শো টি দরজা হলেও আরও একশো টি কৃত্তিম দরজা হয়েছে প্রাসাদে। তাই তার নাম হচ্ছে হাজারদুয়ারি। যেটা তোকে আমি এক্ষুনি বললাম, সেটাই বুঝলি তো? আর প্রাচীন মুর্শিদাবাদের স্মৃতি নিয়ে, অপরূপ আহ গোথিও শৈল এই প্রাসাদ এখন museum এ পরিণত হয়েছে।

এবার ধর ব্রিটিশ শাসনের পূর্বে স্বাধীন বাংলার শেষ রাজধানী শহরটি ছিল মুর্শিদাবাদ। এবার শেষ মুর্শিদাবাদের শেষ রাজাও ছিলেন সিরাজুদ্দোল্লা। তারপরে তো আর তো বাংলার কেউ রাজা হননি?

এবার ধর আহ তার জন্যই আহ এইটা এখন museum এ পরিণত হয়ে গেছে সেতো অনেক ইতিহাস আছে। হ্যাঁ যখন তোকে বলবো আরও যখন তুই যখন যাবি ওখানে যেসব আহ guides রা ঘুরে বেড়ায় যখন তোকে guide একটা guide নিয়ে নিবি, বুঝলি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

আর সমাধি তো আছেই, তোর ওই গঙ্গাটা পার করবি খোশবাগ বলে একটা জায়গা আছে, ঠিকাছে? খোশবাগের ওখানে তোর সিরাজুদ্দোল্লা আর আলীবর্দী খাঁয়ের ওখানে মৃত্যু সমাধি দেওয়া হয়েছিল। তোকে একটা কথা বলি, খোশবাগানের নাম জানিস কেন খোশবাগান হয়েছে? ওখানে মানে সিরাজুদ্দোল্লার আলীবর্দী খাঁ হচ্ছে সিরাজুদ্দোল্লার দাদু হচ্ছে সম্পর্কে, বুঝলি তো?

এবার ধর দাদুর ওটা গোলাপের বাগান ছিল। মানে ওখানে যে হ্যাঁ ওখানে যে, কত রকমের গোলাম লাগানো হতো প্রায় তো

বাবা একশো আশি রকমের গোলাপ হয় আদেও? একশো আশি রকমের গোলাপ ওখানে চাষ করাতো। হ্যাঁ হয় অবশ্যই হয়।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 ঐখানে ওরা তারা গিয়ে সময় কাটাতো। মানে ধর দাদুর একটা খুব প্রিয় জায়গা ছিল ওটা। মানে আলীবর্দী খাঁয়ের ওটা খুব প্রিয় একটা জায়গা ছিল। তো সেখানে গিয়ে সময় কাটাত, তাই যখন তিনি মারা যান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

হ্যাঁ আবার তার স্ত্রীও মারা গিয়েছিলেন না ভুল বললাম তার স্ত্রী তো পরে তার স্ত্রী নয় সিরাজুদ্দোল্লার স্ত্রী যখন মারা গেছিলো। এবার ধর যখন সিরাজুদ্দোল্লা যখন মারা গেলেন, ঠিকাছে? যখন সিরাজুদ্দোল্লা কে মেরে দেওয়া হলো তখন তার সমাধিও কিন্তু ওই দাদুর মানে দাদুর পাশে তুই যখন যাবি দেখবি দাদুর পাশে কিছুটা কিছুটা দূরে তো তার সমাধিটা দেওয়া আছে।

তখন ওই ঘরে ওনার স্ত্রী ওখানে থাকতেন, ঠিকাছে? এবার ধর যখন উনি থাকতেন তখন যখন তার মৃত্যু হয় তখন ওই আলী মানে সিরাজুদ্দোল্লার কিছুটা পাশে তার সমাধি দেওয়া হয়েছে। মানে মোটমাট ওখানে তিনটে সমাধি আছে। আচ্ছা আচ্ছা ঠিকাছে? তার জন্য ওই খুশবুবাগানটা কে আমরা এখন খোশবাগান বলি। ওটা খুসবু বাগান ছিল। আচ্ছা ওটা খুসবু বাগান ছিল পরবর্তী কালে যেহেতু যেহেতু তাদের সমাধিগুলো আছে, তার জন্য ওটা খোশবাগান হয়েগেছে। হ্যাঁ একদম আর যাওয়াটা খুব সোজা কোনো অসুবিধা নেই।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 ওখানে নৌকো তো লেগেই থাকে। নৌকোতে করে চাপবি গঙ্গাটা পার হবি, পার টার হয়ে কিছুটা পায়ে হেঁটেই তোর ওই খোশবাগানটা।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

এই দুটো জিনিসতো খুব interesting গেলে এই দুটো জিনিস যাবোই।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 আবার শোন্ কি বলি একটা? তোকে তো বলছি, উম তোর লালবাগ মুর্শিদাবাদ জিয়াগঞ্জে কি কি আছে? তোকে আরেকটা কোথাও বলি, বহরমপুর জানিস তো? বহরমপুরে হাতির দাঁত দিয়ে তৈরী পণ্যের জন্য বিখ্যাত। মানে বহরমপুর কিসের জন্য বিখ্যাত বলতো? হাতির দাঁত দিয়ে তৈরী পণ্যের জন্য বিখ্যাত ছিল। বাবাঃ আর মুর্শিদাবাদে silk বিখ্যাত।

যেগুলো ধর এখন আমরা পড়ছি, আমার মা পরে মুর্শিদাবাদ silk খুব পছন্দ করে। হম তো এইরকম অনেক মানুষ মুর্শিদাবাদ silk পরে ধর একটু দামটা একটু বেশি হয় কিন্তু মানে কি বলবো? অসাধারণ লাগে দেখতে। Quality টা যে খুব ভালো হয়। হ্যাঁ এইটা তুই ঠিক বলেছিস। খুব সুন্দরই হয় একটা। আর মুর্শিদাবাদের আগের নাম কি ছিল জানিস্? মুর্শিদাবাদের আগের নাম ছিল মুখোশু আহ সাবাদ।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

একা যা বা কোনো বন্ধুবান্ধব কে সঙ্গে নিয়ে যা বা যদি family পরিবারকে নিয়ে যদি যাস বেড়াতে, তাহলে আমার মনে হয় যে বিষয়টা খুব একটা মন্দ হবে না। হম যেমন অনেক জায়গায়ই নাম change হয়ে গেছে। যেমন ধরো আমাদের গ্রামের নাম ছিল আগে মোহর গ্রাম। ওখানে নাকি শুনেছি

হ্যাঁ এরকম তো অনেক জায়গায়ই নাম পরিবর্তন হয়েছে। হম বেশ ভালো লাগলো। মানে অনেককিছু জানা গেলো গিয়ে তাহলে সুবিধা হবে যে, এই এই জায়গাগুলো যেতে হবে। এই এই জায়গাগুলো যাবো।

হম লালবাগের রাজবাড়ী? লালগোলা লালগোলার রাজবাড়ী।

উম ওটা তোর বেশি দূর না

আচ্ছা আধঘন্টা মতো, একদিনে ঘুরে শেষ করার মতো জায়গা ওটা নয়। সেতো আমি তোকে বললামই যে, একদিনে ঘুরে তুই শেষ করতে পারবি না, প্রচুর জায়গা আছে। প্রচুর কিছু ইতিহাস আছে তাও কিন্তু তোমায় কিছুই এখনো বলে উঠতে পারলাম না, এখনও তো অনেক জায়গা আছে। তারপরে আমার বেশি interest লাগলো ওই আয়নাটার কথা শুনে। হ্যাঁ তারপরে আর তোকে আরেকটা বিষয়তো বলাই হয়নি। আমাদের হাজারদুয়ারিতে তোর একটা বিষপাত্র ছিল। এখন বর্তমানে নেই, ধর সব চুরি হয়ে গেছে, ঠিকাছে? আগে ছিল ওর বাবাদের মুখে শুনেছি আমার বাবারা দেখেওছে নিজের চোখে একটা বিষপাত্র ছিল। যেই পাত্রে তুই যদি কোনো কিছু রাখিস, যদি কোনো মানে পাখি যদি কোনো তুই খাবার যদি বিষ বা কিছু মেশানো থাকতো, তাহলে ওই পাত্রে সে আকার ধারণ করে নিতো। মানে রাজাকে প্রত্যেকটা খাবার যেটা মানে বানানো হতো সেটা কিন্তু ওই পাত্রের মাধ্যম দিয়েই মানে দেওয়া হতো। যাতে খাবারটা যাতে যেটা খাচ্ছে কোনো শত্রুপক্ষ যে খাবারের মধ্যে কিছু মেশায়নি বা তাকে মারবার জন্য যেগুলো, তার জন্যই ওই বিষপাত্র তৈরী করা হয়েছিল।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 হ্যাঁ তা তো রাখতেই হবে ধর রাজার সুরক্ষা বলে কথা। এবার ধর রাজার সুরক্ষা বলে যেহেতু কথা সেহেতু তো করতেই হবে। আর সিরাজুদ্দোল্লা কি বলতো? খুব অল্প বয়সে রাজা হয়েছিলেন। তো তখন বয়স কত হবে? উম ধরে রাখ তুই বাইশ তেইশ বছর বয়সে রাজা হয়েছিল। এবার ধর বাইশ তেইশ বছরের ছেলে একটা কতটুকুই বা বড় বল? আর সে এত বড় বাংলা সামলাবেই টা কি করে? তাইনা?

আহ তোর হ্রদও আছে হ্রদ দ্বারা পরিবেষ্টিত। আহ সতেরোশো তিরানব্বই সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নিযুক্ত জমিদার দ্বারা বাংলার স্থানীয় বন্দোবস্তর পর এখানে বসতি গড়ে ওঠে। এটি মুর্শিদাবাদের মানে অন্যতম একটি ব্যাবসায়িক কেন্দ্র ছিল। মানে সমস্ত ব্যাবসাপত্র কিন্তু লালগোলা থেকেই করা হয়।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

তুই যখন যাবো বলছিস তখন মানে ঘুরতে যাস কিন্তু আমার মতে বলে যে, তুই যখনই যাবি তো একবার ওখানে হাজারদুয়ারির বাইরে কি বলতো? অনেকগুলো guide ঘুরে বেড়ায় একটা বই কিনে পারিস, ওখানে প্রচুর বই বিক্রি হয়। তাহলে তোর বই পরে পরে যেতে সুবিধা হবে। আর নাহলে একটা guide নিয়ে নিবি। তাহলে তোর কোনো অসুবিধা হবে না।

আচ্ছা এইসব যে ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়ার ঐদিকে মানে weather টা কিরকম থাকে?

এবার তো শুনেছিস যে গঙ্গা যেখানে থাকবে সেখানের তো weather তো খুব সুন্দর হবে। আমাদের ওখানে weather কি বলতো? এতটাই ভালো আর এতটাই মানে আহ ফসল যেটা বলছে সবজি খাচ্ছি খাবার দাবার

হ্যাঁ সেতো বটেই এই weather এ মানে এই কিছুদিনের মধ্যেও যাওয়া যেতে পারে বলো? হ্যাঁ এখন তো পর্যটক মানে এখন তো ঘোড়ার সময় রে, এখন তো মানে কি ভিড় হবে? মানে হচ্ছে কি বলবো তোকে? এখন তো ধর পর্যটক time ধর এখন সবাই ওখানে picnic করতে যায়। কেউ বেড়াতে যায় কেউ ঘুরতে যায়। মানে সমস্ত বিষয় অনেকে তো আবার ওখানে, যেহেতু একদিনে শেষ হয় না সেহেতু থেকে সমস্ত ঐতিহাসিক বিষয়টা দেখে শুনে তবে যায়। সেতো স্বাভাবিক এত interesting জায়গা যে একদিন যদি কেউ মনে করে একদিনের জন্য যাবো সেও আরেকদিন থাকতে পারবে যে, না আর একটু যানি আর একটু যানি আর একটু বুঝি। সেটা তুই ঠিকই বলেছিস। তোকে আরেকটা কথা তো বলাই হয়নি, যেটা হচ্ছে তোর কাঠগোলা বাগান। তুই হয়তো নাম হয়তো শুনেছিস। কাঠগোলা বাগানেও কিন্তু অনেককিছু ব্যাপার আছে জানিসতো?

মানে এত সুন্দর মানে একটা রাজবাড়ী, রাজবাড়ী ঠিক বলবো না, আহ ভেতরটা খুব সুন্দর মানে গাছ দিয়ে সাজানো প্রচুর গাছ, সামনে একটা পুকুর আছে। তারপরে ওখানে খুব সুন্দর ভাবে এখন তো অনেক সুন্দর করে দিয়েছে এখন করেছে। ঠিকাছে? এখন তো ধর ঢুকতে গেলে সবজায়গায় তো টিকিট টিকিট করে দিয়েছে, ওই ত্রিশ টাকা মতো বোধহয় নিচ্ছে টিকিটে। এবার ধর উম বাংলার বাংলার নবাবের রাজধানী কিন্তু মুর্শিদাবাদ, ঠিকাছে? এবার কি হয়েছিল? ঢাকা থেকে আহ যখন বাংলার রাজধানী এখানে সরে আহ আনেন মুর্শিদকুলি খাঁ, ঠিকাছে? তখন একসময় তিনি নবাব হয়ে উঠেছিল মুর্শিদকুলি খাঁ, ঠিকাছে? বাংলার সিংহাসনে তারপর বসেছিলেন আলীবর্দী খাঁ। আর সিরাজুদ্দোল্লা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর, মুর্শিদাবাদে এই রাজনৈতিক আহ রাজনৈতিক গুরুত্ব কমতে শুরু করে। তার ফুলেফেঁপে উঠে~ উঠতে থাকে কোলকাতাটাতে। মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ কিন্তু তাতে নষ্ট হয়নি আজও তার ইতিহাসের কথা বলে। এবার ধর পর্যটক আর গবেষকরা তো মানে এক নবাবের শহরে ছুটে আসেই বুঝতেই পারছিস।

এইটা বেশিদূর নয় কোনো অসুবিধা হবে না তুই যা ঘুরে আয়। কিন্তু শোন্ যখন যাবি কাঠগোলা বাগানটা যেন অবশ্যই যাবি। কাঠগোলা বাগানটা মানে এত সুন্দর কি বলবো? ফুলের গোলাপ ফুল দিয়ে সাজানো তারপরে তোর চারদিকটা মানে এত সুন্দর মনোরম একটা একটা পরিবেশ না? তুই গেলে মনে হবে না ওখান থেকে আর আসি। বেশ ঠিকাছে আমি যাবো। এই কিছুদিনের মধ্যেই যাবো, যদি কোনো অসুবিধা হয়? তোমাকে আমি ফোন করবো। আর খুব ভালো লাগলো এতকিছু জানতে পারলাম। সুবিধা হবে জেনে যাওয়াটা একটু সুবিধা মানে পুরো তো জানা যায় না? কিন্তু যেটুকুই হয় জেনে গেলে একটা সুবিধা থাকে, কেউ বোকা বানাতে পারে না। সেটাই এবার কি বলতো? যদি হয় একটু মানে কেউ যদি ধর জানাশোনার মধ্যে থাকে, তাহলে ব্যাপারটা কি হয় জানতে একটু সুবিধা হয়? যার জন্যে তোর মানে কোনো তোকে অসুবিধা হবে না এবার হটাৎ করে তুই যদি ওখানে যাস, ঠিকাছে? এবার ধর মানুষজন ভাবে তুই বাইরে থেকে এসেছিস, তখন কে কি রকম ভাবে তোকে মানে দাম দর করবে। হয়তো দেখা গেলো তুই যেখানে আহ দুশো টাকা নিতো তোর টোটোতে ভাড়া করে তোর সেখানে তোকে পাঁচশো ছশো বলে দেবে। এবার ধর তুই তো জানিস না যে, কি করে কিভাবে তোকে যেতে হয় কতটা তোর সময় লাগবে না লাগবে? এবার তুই সেটা করে নিবি। এবার এইসব বিষয়ের জন্যেই একটু জেনে বঝে নিয়ে যাওয়াটা ভালো। সে ঠিকই আছে তুই আমাকে ফোন করলি ভালো করলি বিষয়টা একটু জেনে নিলি। তোর একটু জানাও হয়ে গেলো, তাহলে তোর ঘুরতে যাওয়াটা তোর সুবিধা হবে।

তাহলে শোন্ তুই যখন ঘুরতে যাচ্ছিস তাহলে এই কিছুদিনের মধ্যেই চলে যা বেশি দেরি করিসনা। এখন তো weather টা খুব ভালোই আছে, তাহলে ঘুরতেও ভালো লাগবে। আর বেশি গরম হয়ে গেলে তখন আর যেতে পারবি না। হ্যাঁ সেতো বটেই, ও বেশি গরমে যাওয়াটা possible না। তাহলে তাই কর, আর শোন্ ঘুরতে যখন যাবি ঘুরে যখন মানে আসবি, তখন আমাকে একবার ফোন করে জানাবি। যে ঘুরতে গেছিলি গল্প গুলো কিন্তু আমাকে করবি, ঠিকাছে? তুই গল্প না করলে কি করে জানবো বল? ঠিক আছে বেশ তাহলে আমি আজকে রাখি, ঠিকাছে? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখ। ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ টাটা।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

বিককায়েন নিয়ে জটিল কথা বাত্রা যাওয়ার আগে আমাদের একটু বুজতে হবে টাকা ব্যাপার টা কি আমি খুব জটিল fancial আলাপে আমি যাবো না আপনাদের tension এর কোনো কারণ নেই টাকা এমন একটা জিনিস যে জিনিসটার ভ্যালু আছে বলে সবাই বিশ্বাস করে এই কারণেই এই জিনিস কাউকেও দেই।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 এবং সে আমাকে তরমুজ টা দিলো কারণ আমি বিশ্বাস করি তরমুজটা ভালো আছে সে আমাকে ভ্যালু আছে সেরকম একটা জিনিস দিল তার বদলে আমি তাকে ভ্যালু আছে এরকম একটা জিনিস দিলাম এই যে যে ভালো Exchange করার ব্যাপারটা এই ব্যাপারটা বোঝা আমাদের খুব জরুরী বিটকয়েনের।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 আপনার কাছে একটা ঘোড়া আছে খুব ভালো ব্যাপার আমার কাছে বিস্ রুপ্পো মুদ্রা আছে বা বিস্ স্বর্ণমুদ্রা আছে বা আছে আপনাকে দিচ্ছি তার বদলে আপনার ঘোড়া আমাকে দিয়ে দেন আপনি আপনার ঘর আমাকে দিয়ে দিতেন Same logic তার কারণ আপনি বিশ্বাস করেন।

যে এই সোনার বা এই রুপার ভেলু আছে ঠিক যেভাবে এখন সমাজ পুরোটা Except করেছে যে টাকা জিনিসটার ভ্যালু আছে ভ্যালু ব্যাপারটা বোঝা গাইজ জরুরী তো সোনার রুপা পরিবহনের ব্যাপারটা ঝামেলা আমি ধরেন ঘোড়া কিনতে গেলে দেখায় আমার। বিস্ রূপমুদ্রা দিয়ে হয়ে গেল কিন্তু আমি একটা যদি জাহাজ কিনতে যাই দেখা গেল পঞ্চাশ হাজার রুপমুদ্রা লাগবে বা আমার ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা লাগবে আমি জানিনা কত লাগবে বাট অনেক লাগবে এখন এত স্বর্ণমুদ্র রূপমুদ্রা পরিবহন করবো কিভাবে জোগাড় করবো কিভাবে। অনেক মানুষের কাছে হয়তো আছে তাদের কাছ থেকে নিব পুরো জিনিসটা ব্যাগের মধ্যে ভরবো নিয়ে যাব সব বিশাল জটিল ব্যাপার এটা একটা বড় সমস্যা ছিল স্বর্ণ এবং রুপ Heart accept মাধ্যমে আদান-প্রদানের ক্ষেত্রে এই কারণে মানুষ যেটা ঠিক করলো। খুব সিম্পল Solution আমার যত সোনা আছে সব একটা জায়গায় গিয়ে রেখে আসবো তার বদলে ওই জায়গা থেকে একটা আমরা কাগজ নেব ওই কাগজের লেখা থাকবে যে খালিদ ফারহান এতগুলা স্বর্ণমুদ্রা আছে ওই কাগজটা আমি বিনিময় করব অন্য মানুষদের সাথে। আমি যখন ঘোড়া কিনতে যাব Actual সোনা দেবো না আমি ওনাকে কাগজ দেবো যে কাগজটা মূল্য একটি স্বর্ণমুদ্রা কারণ স্বর্ণমুদ্রা Carry করা বা পরিবহন করা ঝামেলা কাগজ Carry করা খুব সহজ কাজ। এবং যেটা Receive করতাছে সেও কাগজের মধ্যে লেখা দেখল যে হ্যা খালিদ ফারহান এর একটি স্বর্ণ মুদ্রা আছে একটা কথার কথা বা এই কাগজটির মূল্য এক স্বর্ণমুদ্রা এরকম কথা একটা কথা মনে করেন লেখা আছে সেটা বিশ্বাস করে এই কাগজটা নিলো। তার বদলে সে আমাকে তার ঘোড়া দিয়ে দিল এবং এই কাগজ নিয়ে যা খুশি করতে পারে তার যদি ইচ্ছা করে যে এই কাগজ ওই জায়গায় যে জায়গায় আমি প্রথমে স্বর্ণ মুদ্রা গুলো রেখে আসছিলাম ওই জায়গায় এই কাগজটা নিয়ে যেতে পারে এবং এই কাগজের বাহককে এই জায়গাটা। স্বর্ণমুদ্রা দিয়ে দিতে বাধ্য এই যে যে ব্যাপারটা এই পুরো ব্যাপারটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড তার মানে হল আমি আসলে বিনিময় করতাছি স্বর্ণ মুদ্রা বা সোনা কিন্তু আমি এটা করতাছি টাকা দিয়ে। actual সোনা আমি এক জায়গায় রেখে দিয়েছি Bank ওই Bank আমার হয়ে স্বর্ণমুদ্রা রেখে দিছে তারপর তাহলে আমাকে Certificate দিচ্ছে বিভিন্ন যে Certificate এ লেখা আছে যে এই Certificate এর মূল্য এত স্বর্ণমুদ্রা পরিমাণ। ওটা দিয়ে আদান-প্রদান করছি বাট সোনা সোনা জায়গায় রাখা আছে এই জিনিস চলতে থাকে অনেকদিন পুরা পৃথিবী মোটামুটি Gold stand চলে আসে এবং পুরা পৃথিবী Gold stand মোটামুটি Grideli Except করে নাই সবাই এ System মেনে নেয় কারণ এই। System আগে যে System ছিল সোনার অভাব পরিবহনের তার থেকে অনেক অনেক সহজ but আস্তে আস্তে গোল Standard বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু হয় America আই Gold stand মেনে লেনদেন হয় ঊনিশো তেত্রিশ সাল পর্যন্ত